ঘর দেখা যাচ্ছে। ঘরের মেঝেটি লাল রঙের। দেয়াল টি গোলাপি রঙের। একটি দরজা আছে কাঠের।

খোলা মাঠ দেখা যাচ্ছে। পুরো মাঠটি সবুজ ঘাসে ঢাকা রয়েছে । মাঠের একদিকে সারি দিয়ে অনেক সুপারি গাছ রয়েছে।

পাঁচিলের উপর কালো রঙের মোর্শি পড়ে আছে।

ওপরে বেগুনি রং আছে বাইরে আলো জ্বলছে দোকানের দরজা গুলি কাচ দিয়ে তৈরি দোকানের ভেতরে আলো জ্বলছে অনেক বসার জায়গা আছে দোকানের বাইরে টি ফাঁকা আছে ।

একটি খোলা জায়গা দেখা যাচ্ছে খোলা জায়গার উপর দিয়ে একটি কালো রঙের রাস্তা চলে গেছে তার একধারে অনেক জলের ফোয়ারা করা আছে